আই থিঙ্ক এডভেঞ্চার মানে এডভেঞ্চার একটা। এডভেঞ্চারাস --

এটাও সেই একটা মাছ বাজার। মাছ কিনছে ও কয়েকজন। কয়েকজন মাছ বিক্রেতা আছে। বিক্রি করছে। কয়েকজন হেঁটে আসছে। হেঁটে বাজার করছে।

সেলুন দোকানে চুল কাটছে এটা দাদা। চুলে লেয়ার মারছে। মেশিন দিয়ে লেয়ার মারছে। সেলুন দোকানের কাকাটা লেগি লেয়ার মেরে দিচ্ছে স্টাইল করে।

উম গাড়ি আই থিঙ্ক গাড়ি পার্কিং করা আছে সানসেট -এর সামনে গাড়ি পার্কিং করা একটা উম--

ঢালাই করা হচ্ছে সব। ঢালাইয়ের জন্য সব ইঞ্জিনিয়ারিং -রা আছে।